আহ মানে এ করে মানে ফেলে রাখে না। মানে যখন যেটা প্রয়োজন তার আগে সেটা করে ফেলে সময়ের মধ্যে হয়তো করে ফেলে। কিন্তু আমাদের দেশে কি হয় বলতো আমাদের দেশে যতক্ষণ না কোনো একটা বড়ো মানে বিপদ না আসে ততক্ষন কিন্তু আমাদের সরকার বল আমাদের যে প্রশাসন আছে ততক্ষন কিন্তু কোনো কিছুই মানে পদক্ষেপ নেয় না। হ্যাঁ এটা তো আমরা বরাবরই দেখে আসছি। কারণ যতক্ষণ না কেউ কোনো কিছুর সম্মুখীন হচ্ছে ততক্ষন পদক্ষেপ কেউ নেয় না এবং সেটা local প্রশাসন হোক বা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক কেউ কোনো পদক্ষেপ নিতে চায় না যখন দেখা যায় যে কোনো একটা আহ বাঁধার সম্মুখীন হচ্ছে বা কোনো একটা সমস্যার সম্মুখীন হচ্ছে তখনই তড়িঘড়ি তখনই ব্যবস্থা করা হয়। এর আগে যেমন বন্যা হয়েছিল আমাদের দেশে যখন বন্যা হয়। প্রত্যেকবারই তো বন্যা হয় তো জল নিকাশি ব্যবস্থা যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক মতো ব্যবস্থা আগের থেকে থাকে তাহলে এই বন্যা গুলো কিন্তু রোধ করা যায়। এই বন্যা গুলো actually ধরতে গেলে কিন্তু man made পুরোপুরি man made তার কারণ এখন যে হারে plastic use হচ্ছে plastic bag তো plastic bag যদি use হয় তাহলে তাহলে manhole যেগুলো থাকবে জল নিকাশি ব্যবস্থা সেগুলো তো বন্ধ হয়ে যাবে। তো সেগুলো বন্ধ হয়ে গেলে পরে জল automatic stagnant হয়ে যাবে। stagnant হওয়ার ফলে কি হবে বন্যা তৈরী হবে। তো এই জায়গা গুলো প্রশাসন উম বা যে department যে দায়িত্বে থাকে সেগুলো কিন্তু নজর দিতে পারে নজরে দিলে পর এই situation গুলো কিন্তু overcome করা যায়। একদমই ঠিক আবার কিছুদিন আগে না মানে প্রত্যেক বছরই ধর আহ তোর কেরেলাতে যে পরিমানে বন্যাটা হয়। প্রত্যেক বছরই হয় কিন্তু। মানে আহ দু বছর আগে তো কেরেলাতে এখন বন্যা হলো কেরেলা শহরটাই মনে হচ্ছে ধ্বংসের দিকে চলে গেছে। এটা খবরেও দেখেছি আমি। প্রচুর মানুষের আহ বাড়ি ঘর হারা হয়ে গিয়েছিলো প্রচুর মানুষ জীবিকা থেকে বঞ্চিত হয়ে গিয়েছিলো মানে এমন কি খাবার যে আহ পরিশুদ্ধ যে জল পানীয়, পানীয় জল সেটাও পর্যন্ত পাওয়া যাচ্ছিলো না। সেটা কিন্তু মানে বহু মানে এত কষ্ট করে মানে তাদেরকে দেওয়া হচ্ছিলো। এখন আহ বড়ো বড়ো যে উঁচু বাড়ির ছাদে তাদেরকে রাখা হয়েছিল চারিদিকে তো জলমগ্ন ব্যাপারটা ছিল না। মানে কি বলবো মানে এত মানে জেনে শুনেও যে এরকম পরিস্থিতি প্রত্যেক বছরই কিন্তু কেরেলাকে উপভোগ করতে হয়। তার সত্ত্বেও কিন্তু যদি আগে থেকে যদি আমাদের সরকার বা তাদের যে রাজ্য সরকার আছেন। তারা যদি আগে থেকে যদি একটা ব্যবস্থা করা হয় যে প্রত্যেক বছর যে বাঁধ ভেঙে এত এত বন্যা হচ্ছে সেগুলো যদি করা ব্যবস্থা করে তাহলে কিন্তু এতটা কষ্ট প্রত্যেক বছর কেরেলাকে ভোগ করতে হয় না। হ্যাঁ এটা তো ঠিক কথা কারণ প্রশাসন যদি তার কাজটা ঠিক মতো করে। এবার কেরেলাতে একটা কি ওখানে বৃষ্টিপাতের পরিমানটা বেশি হয় তো যেহেতু বৃষ্টিপাতের পরিমান বেশি হয় তাহলে তার যে ব্যবস্থা নেওয়া দরকার যে জল নিকাশি ব্যবস্থা গুলো রাখা দরকার বা denying system যেগুলো থাকা দরকার সেগুলো পর্যাপ্ত পরিমানে হয়তো ছিল না সেই জন্য আহ জলটা stagnant হয়ে গেছে। বেরোতে পারেনি নিকাশি ব্যবস্থা ভালো না থাকার জন্য তো এই জিনিস গুলো আগে থেকে যদি একটু দৃষ্টিপাত করে local প্রসাশন হোক বা state government তাহলে এই পরিস্থিতি গুলো তৈরী হয় না। হম ব্যাপারটা খবরে যখন দেখাচ্ছে না বিশ্বাস কর মানে এতটা দৃশ্য গুলো দেখে এতটাই খারাপ লাগছে আর এতটাই মানে আহ মনটা খারাপ হয়ে যাচ্ছে যে সত্যি তাদের সেই সব মানুষের কত কষ্ট আমরা যেমন ঘরে বসে কি সুন্দর আরাম, আরাম ভোগ করছি কিন্তু তারা তো মানে তাদের যে দিন রাত্রিটা কি করে হচ্ছে তারা খেতে পাচ্ছে কি পাচ্ছে না তাদের একটা পরনে জামা কাপড় নেই। ঠিক আছে এতো আহ বর্ষাতে উম বা এরকম একটা বন্যার অবস্থাতে বা সত্যি খুব খারাপ লাগছিল। যে যদি ধর আমরা কিছু সাহায্য করতে পারি কিন্তু আমাদের এখান থেকে কিছু আহ club যারা member ছিলেন

আহ অনেকে আবার online এও তো ব্যবস্থাটা করেছে। যেমন সামর্থ সে যদি কিছুটা আহ donate করতে পারে তাহলে তাদেরকে একটু সাহায্য করা যেতে পারে। এরকম ব্যাপারটা তখন কিন্তু হয়েছিল। হ্যাঁ এরকম করা তো দরকার মানবিকতার খাতিরে অন্তত এই জিনিস গুলো করা দরকার। তার কারণ হচ্ছে আমাদের দেশে তো মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি লোক এখনো গরিবি সীমার নিচে আছে। তো দেখা গেলো কোনো state এ যদি দশ কোটি লোক থাকে তো তার মধ্যে চার থেকে পাঁচ কোটি লোক এমন থাকবে যারা কি না আহ গরিব মানুষ আর কি তাদের কাছে হয় তো বাসস্থান ঠিক মতো নেই বা খাবার ঠিক মতো নেই তো এই রকম ধরণের যদি বন্যা হোক বা সুনামি হোক বা ভূমিকম্প হোক এরকম যদি কোনো কিছু এসে পরে তাহলে তাদের অবস্থা প্রচন্ড শোচনীয় হয়ে দাঁড়ায়। তো খাবার বাসস্থান সব কিছুর জন্যেই তারা ছোটাছুটি করে তো

একদমই তাই মানে আমার তো মনে হয় মানবিকতার মানে এতে কিন্তু করাটা উচিত হ্যাঁ এবার ধর আহ দেখা গেলো যে এমন একটা situation চলে আসে বা পরিস্থিতি এমন ভাবে তৈরী হয়ে যায় সমস্ত মানে আমরা যদি ভাবি যে তাদের জন্য কিছু করবো কিন্তু সব সময় কিন্তু সেটা করা হয় না। কিন্তু আমাদেরকে উদ্বেগ থাকতে হবে যেন তাদের জন্য যেন কিছুটা করতে পার। মানে আমাদের যতটুকু সম্ভব যদি একটু সাহায্যের হাত বাড়াতে পারি তা আমার মতে বলে সেখান থেকে পিছু পা না হওয়াটাই ভালো। হ্যাঁ সে গুলো তো করা উচিতই একদমই করা উচিত। এবার সব মানুষের mentality তো সমান হয় না । সবাই তো donate এর দিকে এগোবে না অনেকের হয়তো অনেক পয়সা থাকতে পারে কিন্তু সবাই donate এর দিকে এগোবে, এগোবে না কারণ blame game তখন চলবে যে এই সরকার কোনো ঠিকঠাক কাজ হয়তো করতে পারেনি বা ব্যবস্থা করতে পারেনি সেইজন্যে আজকে এরকম পরিস্থিতি হয়েছে তো প্রত্যেক মানুষের point of view আলাদা তো যারা এরকম আহ সামাজিক কাজকর্মে এগিয়ে আসতে চায় তারা যদি donate করে তাহলে ভালোই হয়। আর বন্যা হলে বা অন্য যে কোনো natural calamity হলে তো পরিবেশের যেরকম ক্ষতি হয় তেমনি যে শস্য চাষবাস করা হয় সেই গুলোরও তো বিরাট পরিমানে ক্ষতি হয় তো তারপরে খাদ্য সংকট দেখা আহ দেবে। তো এই জিনিস গুলো কিন্তু continue হচ্ছে এবং আমাদের দেশে নয় সব দেশে হচ্ছে কিছুদিন আগে পাকিস্তানেও দেখলাম যে এরকম একটা ভয়াবহ বন্যা হয়েছিল যেটা কি না last কুড়ি বছর বা বাইশ বছরে এরকম বন্যা কোনো দিন দেখেনি পাকিস্তান হম এরকম আহ আমাদের সাথে এবার কি বলতো প্রাকৃতিক বিপর্যয় যে কোন দেশের ওপর কখন কিভাবে পড়বে সেটা তো কেউ জানতে বা বলতে পারবে না। আজকে ধর আমাদের এখানে আমরা ভালো আছি ঠিক আছি মানছি এবার কালকে যে আমাদের এখানে কোনো কিছু হবে না সেটা তো বলা যায়না না। তো আমাদের সমস্ত রকম বিপদের জন্য কিন্তু আগে থেকে তৈরী হয়ে থাকতে হবে। যখনই ধর আমাদেরকে কোনো কিছু আহ সতর্ক করা হবে যেমন ধর এর আগে যে সব ছোটো খাটো যে আহ ঝড় গুলো যায় বা এর আগেও তো অনেক গেছে আম্ফানের মতো ঝড় বা আহ বলে যে ঝড়টা মানে যেসব গুলো গেছে

মানে এরকম যে সতর্কতা গুলো মানে আমাদের এখানে এ করে সময়ের আগেই নবান্ন থেকে ধর প্রত্যেকটা মানুষকে ধর আহ সরিয়ে নেওয়া হয়। যে পরিকল্পনাটা নেওয়া হয় বেশিরভাগ তো আহ মেদিনীপুর আর আহ

তো ওদেরকে সময় থাকতে যখন সরিয়ে নেওয়া হয় আমরা তো খবরে দেখি তো এগুলো সময় থাকতে করে নেওয়ার জন্য কিন্তু আমাদের মুত্যু সংখ্যাটা সেরকম পরিমানে কিছু হয় না। হয়তো মানে আহ জমি জায়গা বা ফসলের অনেকটা ক্ষতি হয় তো এটা আমাদের একদিক ভালো যে সময় থাকতে আমরা একটু সুবিধা পাই। হ্যাঁ এখন তো আহ মানে technology অনেক উন্নত হয়ে গেছে এখন যে বন্যা হবে বা ঝড় হবে বা কোথায় কতটা পরিমান বৃষ্টিপাত হবে সেগুলো তো আগে থেকেই জানা যায় তো আগে থেকে জানার পর প্রশাসন যদি time মতো জানিয়ে দেয় তাহলে মানুষ alert হয়ে যায়। এখন যেমন এই জিনিস গুলো হয় যে প্ৰশাসন আগে থেকে জানিয়ে দেয় তারপরে যারা নদীতে মাছ ধরতে যায় বা সমুদ্রে মাছ ধরতে যায় তো তাদেরকে আগে থেকে alert করে দেওয়া হয় যে আজকে মাছ ধরতে যাবেন না এরকম ঝড় বা বৃষ্টি আসতে পারে। তো এই জিনিস গুলো ভালো তাতে অন্তত প্রাণটা রক্ষা হয়। হ্যাঁ ফসলের বা অন্য যে কোনো কিছুর ক্ষতি হতে পারে সেগুলো পরে আবার recover হয়ে যাবে কিন্তু মানুষের একটা যদি প্রাণ যায় সেটা তো আর recovery আর কেউ করতে পারবে না। সে পরিবারটাকে ভোগ করতে হবে যে। কেউ যদি মারা যায় তাহলে সেই পরিবারটাই ভোগ করবে যে তার কি কি সমস্যা হচ্ছে সরকার হয়তো কোনো একটা time এ একটা fund declare করে দেয়। যে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা দেবে কিন্তু কোনো মানুষের ক্ষতিপূরণ তো টাকা দিয়ে মেটানো সম্ভব হয় না। তো

হম এটা একদমই ঠিক যতই মানে টাকা দিয়ে বলুক না কেন ক্ষতিপূরণ আহ মিটিয়ে দেওয়া হবে কিন্তু সত্যি কোনো কিছু একবার হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা সত্যি হয় না। অনেকটাই ঘাটতি পরে যায়। তো আহ যাই হোক মানে এই যে situation গুলো আমরা মানে সময় থাকতে আহ জানতে পারি বা এটা নিয়ে আমরা একটা ভালো একটা সুবিধা পাই শুধু ধর আহ কৃষি মানে শুধু যে মৎসজীবিরা পায় তাও নয় ধর আমরাও পাই যখন খবরে আমরা জানতে পারি যে এরকম একটা ব্যাপার হচ্ছে। যারা ধর regular খবর দেখেন তারা তো প্রত্যেকটা দিনিই বুঝতে থাকে খবরে paper তো সব সময়

আহ আমাদের প্রাকৃতিক বিপর্যয় ধর দিন দিন তো আমাদের জন্যই খারাপ হচ্ছে। হ্যাঁ এইগুলো আগে থেকে জানা যাচ্ছে ভালো হচ্ছে প্রাণটা রক্ষা হচ্ছে অন্তত। বাড়িঘর যেগুলো নষ্ট হচ্ছে সেগুলো তো সরকার আবার তারপরে টাকা দিয়ে সেগুলো ঠিকঠাক করেছে কিন্তু প্রাণটা তো আর ফিরে আসবে না তো এই জিনিস গুলো ভালোই। এখন তো update যেগুলো দিচ্ছে weather update সেগুলো অনেক ভালো। আর এরকম ভয়াবহ বন্যা হলে বা অন্য কোনো কিছু হলে কিরকম সমস্যা হয় সেটা তো আমরা খুব recently দেখলাম পাকিস্তানে যেরকম বন্যা হয়েছিল আজকে তাদের কি অবস্থা আজকে খাদ্য সংকটে ভুগছে। তাদের আজকে এক কিলো আটার দাম দেড়শো টাকা বা একশো ষাট টাকা যেটা কি না আহ সেই দেশের যে গরিব মানুষ আছে তারা তো সেটাকে afford করতে পারবে না সেটা কিনতে পারবে না। আজকে গোটা দেশ জুড়ে আহ খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান। তো এরকম অবস্থা তৈরী হবে আগে থেকে যদি একটু জানা যায় তাহলে এই সমস্যা গুলোর সম্মুখীন হতে হয় না মানুষকে আর। একদমই ঠিক মানে যে দেশের ওপরে এই প্রাকৃতিক বিপর্যয়টা যায় বা হয় তারাই মানে একমাত্র আহ সত্যি বোঝে এই কিছুদিন, অনেকদিন আগে একটা ঘটনা ঘটলো না যে উত্তরাখণ্ডে যে তোর আহ উম আহ এ টা হলো ওই ধস নামলো আর বন্যাটা হলো ওটাও কিন্তু হঠাৎ ই হয়েছিল কোনো মানুষ কিন্তু জানেই না যে

হম হম ওখানে তো যে বন্যাটা হয়েছিল সেটা তো হড়কা বন্যা বলে আর কি। মানে হঠাৎ করে বন্যা চলে এসেছে বৃষ্টিপাত হওয়ার সাথে সাথে বন্যা চলে এসেছে তো সেরকম বন্যা যদি হয় তখন তো আর update থাকে না এত তাড়াতাড়ি কিন্তু মানুষকে একটু alert থাকলে পর সেগুলো ঠিক হয়। বা এখন যেরকম দেখা যাচ্ছে যে আমাদের উত্তরাখণ্ডের যেরকম হচ্ছে যত ঘর বাড়ি আছে সেগুলো সব ফাটল ধরে যাচ্ছে তো এটাও কিন্তু একটা উম construction এর ভুল বা এখানে civil engineer যারা আছে তারা কিন্তু আগে থেকে alert করেছিল যে। পাহাড়ি এলাকায় খুব বেশি construction করা যায় না। সেখানে concrete এর বাড়ি করা যায় না। আহ ছোটো ছোটো ঘর করতে হয় সেখানে কাঠের ঘর করতে হয়।

ঘর বাড়ি সব কিছু invest করার পর এখন তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে উদ্বাস্তুদের মতো। আর তাদেরকে এখন ত্রাণ বলতে সরকার থেকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবার কেউ যদি এক লাখ বা দু লাখ টাকা invest করেছে এবার কেউ আরো বড়ো invest করেছে বাড়ির ওপরে বা অন্য gardening এর ওপরে বা যে কোনো কিছুর ওপরে তো তারা তাদের তো পঞ্চাশ হাজার টাকায় কোনো কিছুই হবে না। তো এই জিনিস গুলো সরকারের নজরে রাখা উচিত local প্রশাসনের নজরে রাখা উচিত যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো ঠিক ঠাক করে যদি একটু দেখে তাহলে এই সমস্যা গুলোর সম্মুখীন হতে হয় না। একদমই তাই মানে আহ যে সংখ্যক যে পাহাড়ে যাওয়ার একটা যে পরিমান থাকে কিন্তু কিছু মানুষ আছে কিছুটা লোভের জন্য সে পরিমানের বাইরে কিন্তু মানুষজনকে নিয়ে যাচ্ছে। মানে ওর জায়গাটা যে জায়গাটায় উত্তরাখন্ডটা আছে তো সেই জায়গাটা তো এমনিতে খুব নরম একটা জায়গা। সেখানে তো আহ খুব সাবধানে যেতে হয় মানে ওটা আমাদের এতে প্রচুর উঁচু একটা জায়গা। তো যে সংখ্যক মানে থাকছে যে অত সংখ্যা মানুষ আহ এ মাসে যেতে পারবে। কিন্তু না এই কিছু কিছু মানুষের কিছু লোভের জন্য টাকা পয়সার জন্য কি করছে বলতো মানে যেটা পরিসংখ্যক তার বেশি নিয়ে চলে যাচ্ছে। এটাও কিন্তু একটা চাপ পড়ছে না।

তা এই রকম feedback দিচ্ছে কখনো ভূমিকম্প হচ্ছে কখনো বন্যা হচ্ছে বা অন্য কোনো কিছু হচ্ছে। তো এইরকম চলতেই থাকবে তো মানুষকে সতর্ক হওয়া উচিত মানুষের সাথে সাথে প্রশাসনকেও সতর্ক হওয়া উচিত যাতে এই রকমের ঘটনা গুলো আর না হয়। একদমই তাই এবার মানুষ কতদিনে সচেতন হবে সেটাও দেখতে হবে। এত কিছু দেখানো হচ্ছে শেখানো হচ্ছে বা পরিস্থিতি তৈরীও হচ্ছে তাও মানুষ সচেতন হচ্ছে না।

দেখা যাক কি হয় ঠিক আছে চল অনেক কথা হলো এর পরে আবার কথা বলছি এখন রাখি আচ্ছা বেশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হম এটা বুঝতে পারিনি hold হয়ে গিয়েছিল পাঁচ minute বেকার গেছে কি বলিস রে নাসা থেকে কেটে দিয়েছিলায় প্রত্যেকবারে back করে কথা বলি আর এখানকার back করিনি বুঝতে পারিনি হাত লেগে hold হয়ে গেছে হায় তুই আমায় ঘুমোতে দিবিনি আমি বুঝতে পেরেছি আমার

ঘুমাবি খনে একটু পরে তিনটে বেজে গেলে আমার আর ঘুম আসে না কেন তিনটে কি তোকে টানে? আড়াই টার সময় ঘুমিয়ে অভ্যেস তো তিনটে সাড়ে তিনটে এরকম হলে আমার আর ঘুম আসে না hello তুই কি আবার hold করে দিলি নাকি রে না না শুনছি উম না তুই একটু বল যে অনুরাগের ছোঁয়া দেখিস দেখিনি আজকে একটুখুনি দেখেছিলাম আজকে ওই সাড়ে সাড়ে নটা না কটা থেকে হয়? ওই ওইখান টাই মনে হচ্ছে একটা পর্ব তাও দেখিনি একটুখুনি দেখেছিলাম। এক ঘন্টা করে তো রাত্রে এক ঘন্টা হবে আবার দেখ পরিবার award কেউ দেয়নি কেউ দেখেনি আমি জিজ্ঞাসা করছি কে কি award পেল কেউ বলতেই পারছে না

হ্যাঁ আমি পড়তে গিয়েছিলাম আমি জানিইনা

সাড়ে সাতটা থেকে ছিল না? আমি জানিইনা কখন দিয়েছিল আমি জানিনা

হম সব award তো মিঠাই পেয়েছিলো এবারে

হ্যাঁ এই time টায় তো সন্ধ্যে ছটার সময় তে কেউ দেখতে পারে না অতটা হ্যাঁ, আর এমনিতেও আমরা থোরিই না TV তে দেখতাম আমরা তো phone এই দেখি যাইহোক ওটা তো দেখতিস একটা তো rate উঠ

এবারে আবার না সিদ কে মেরে ফেলে না না, মিঠাই শেষ হয়ে যাবে শুনেছিস? যাবে এপ্রিল এর উম একুশ বা বাইশ তারিখ না তেইশ তারিখ শেষ হয়ে যাবে মার্চ জানিনা সেটা এখনো কিছু দেয়নি তবে আমি ফেসবুকে অনেক কটা post এ দেখলাম যে বাইশ তারিখ না তেইশ তারিখ last

সেটাই শুনছি হিন্দিতে বাংলাতে দুটোতেই নাকি হচ্ছে।

হিন্দিতে মানে transfer করবে তাই তো? হ্যাঁ, দুটোতেই জিৎ ই থাকবে হম ভালো জিৎ এর রাবণ বইটাও হেভি ছিল।

দেখেছিলাম মানে পুরোটা দেখিনি, একবার দেখেছি সেই last scene টাই আরে তিন চারবার দেওয়া হয়ে গেল TV দেখিই নি TV দেখতে দেওয়া হয়না।

কাছের মানুষটা বা আগের বারে আগের সপ্তাহে দিয়েছিল দেখব ভাবলাম একদম প্রথম থেকেও দেখা হয়নি একটুখানি আধঘন্টার মত পর থেকে দেখতে গেলাম তাও বোধহয় দশ পনেরো মিনিট চলল চলে আর TV খারাপ হয়ে গেছে। TV তে আর কোন sound নেই। দেখা হলো না বইটা

কোনটায় এই কাছের মানুষ টানুস কিছু দেখা হয়নি। TV দেখি না বলে জানিও না কখন কি বই দেয় কখন কি হয়

ওই কি নাম ওই মেয়েটার ওই রানী রাসমণি করেছে যে মেয়েটা হ্যাঁ ওই মেয়েটা আর প্রসেনজিৎ না প্রসেনজিৎ করেনি প্রসেনজিৎ করতে গেছিল মানে প্রসেনজিৎও এখানে দুটো আছে একটা প্রসেনজিৎ আর আর একটা মেয়েটার বাবার নাম কি দিয়েছিল সেটা মনে নেই। দুটোই প্রসেনজিৎ ছিল ও দুটো দুরকম একসাথে অভিনয় করেছে। ও-উ করতে গেছিল সেই সময় ওর বউ এলো মানে আত্মাটা বাচ্চাটাকে কোলে নিয়ে বেঁচে বেঁচে থাকার আগে হচ্ছে যেমন ভাবে রেখেছিল

হ্যাঁ মেয়েটা মেয়েটা তখন ছোট ছিল ওর মা মারা গেছে, ওর মা

সে বাচ্চা মেয়েকে কোলে নিয়ে সামনে এসে দাঁড়ালো দাঁড়িয়ে আর বলল যে ওদের জন্য তোমার মেয়ে মারা গেল তুমি কোন শোধ না নিয়েই চুপচাপ এভাবে তুমিও এরকম করবে করতে তারপর এ

মনে হচ্ছে ওইখানটা ঠিক দেখিনি মনে হচ্ছে suicide ই করেছিল তারপরে আবার ও গাছের দিকে তাকালো গাছের দিকে তাকাতেই মেয়েটাকে এমনভাবে দেখালো না যে কোন মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। সে বেনারসি শাড়ি পড়ে হম বিয়েতে যেরকম সাজে পুরো ওইরকম আর কাজল টা একটু ঘেঁটে ছিল দেখলেই তোর ভয় লেগে যাবে। heavy ছিল ওইখানটায়। দিলখুশটা কবে দেবে দিলখুশ সেই পাখির

জানিনা অত

ইন্দুবালা ভা ভাতের হোটেলের ওই ইগুলো দেখেছিস এক একটা এ ইন্দুবালা ভাতের হোটেল শুনিস নি? শুভশ্রী বুড়ি সেজেছে

আরে শুভশ্রী বুড়ি সেজে এ ফেসবুকে সেই দেখাচ্ছিলো যে কি সুন্দর মেকআপ করেছে, শুভশ্রীকে বুড়ি বানিয়ে দিয়েছে।

ওই ওই শুভশ্রী বুড়ি সেজেছে ওই শুভশ্রী ই আগেকার কথা সে যখন বাংলা পাকিস্তানের যে একটা হম আগেকার দিনের সেই একটা যুদ্ধ হয়ে যাওয়ার পরে ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল না ওই ওই যুদ্ধের সময় ওই ওই ঘটনাকে কেন্দ্র করে গল্পটা শুভশ্রী সেখানে একটা বিরানব্বই আশি না বিরাশি খানা বিরাশি বয়স হয়েছিল বুড়ি হয়েছিল আর কি ওর ওনার ই গল্প part one লেখা হয়েছিল part two টাই দেখছিলাম এখন তো আর নতুন কোন cinema আসছেই না shooting হয়েছে পূজারী ইটভাটাতে নানা এখানে নাকি জিৎ এসেছিল দেখতে হবে বইটা এটা হলে দেখার ইচ্ছেটা আরো বেড়ে যায় এখন সেরকম কেউ সত্যি কথা বলতে cinema দেখে না এখন সবাই web series ই দেখে cinema ও দেখে অনেকে

হ্যাঁ সেটাই আমার আমার তো বন্ধুরা বলে কে কেন যে cinema hall এ দেখতে যাই বুঝি না সেই তো phone এ কিছুদিন পরে

আজকে একটা পড়তে গিয়ে বই নেব ex প্রেম বলে শুনেছিস

ex প্রেম সেই সেই কি একটা গান আছে না গান আছে না সুন্দর মত সবাই status এ দেয়

বইটা নাকি heavy বই করেছে যারা i think আমাদের মত generation তাদের নাকি এই বইটা খুব পছন্দ হয়েছে।

youtube এ পাওয়া যাবে? না youtube এ পাওয়া যাবে না কিসে আছে ওটা